তাদের কিন্তু এই চিন্তা চেতনা থাকে, সেই চিন্তাধারা নিয়েই কিন্তু তারা পড়াশোনা শেষ পর্যন্ত চালিয়ে যায় করে থাকে

ব্যবস্থাটাকে কিন্তু সুন্দর করা উচিত

অবশ্যই কারণ এই ব্যবস্থাপনা যদি সুন্দর বা দুর্নীতিমুক্ত না হয় তাহলে কিন্তু একটা ছাত্র পড়াশোনা শেষ করে চাকরি বাকরিতে কিন্তু যোগদান করতে পারবেনা বা চাকরি পাবে না যার ফলে কিন্তু বেকারত্ব

হ্যা এর জন্য কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্ব যেটা আমাদের উম উম যে যে চা উম চাকরির কর্ম কমিশন যেটাকে আমরা P C D বলে থাকি

এদের কিন্তু গুরুত্ব সহকারে এই চাকরিতে চাকরির পরীক্ষার সাথে যারা জড়িত, হম তাদেরকে কিন্তু গুরুত্ব সহকারে দিনফেলের মাধ্যমে তদারকির মাধ্যমে তারা যাতে কোনো দুর্নীতি না করে হ্যা চাকরির ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস বা এইসব

গুরুত্বপূর্ণ বা খুবই জরুরী কিন্তু নাহলে কিন্তু এই দুর্নীতি যদি ঢুকে যায় তাহলে কিন্তু একটা অযোগ্য বা মেধাবী না হম এসব মানুষ কিন্তু অযোগ্য মানুষ কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উম আহ পদে কিন্তু তারা সুযোগ বাড়বে আর তারা যদি এই অযোগ্য প্রার্থী যদি একটা যোগ্য স্থানে যায় তাহলে কিন্তু দেশেরও ক্ষতি আর সমাজে যেসব ভালো ভালো মেধাবি students রা আছে এদেরও কিন্তু ক্ষতি আহ এর ফলে কিন্তু বেকারত্ব সৃষ্টি হবে, হ্যা এই যে আমরা যারা মনে করো যে দেশের মেধাবী বা যাদের যেই সম্মানটুকু দেওয়া উচিত দেখা যাচ্ছে একজন ছাত্র জি এ টবা ঢাকাভার্সিটি বা ঢাকা মেডিকেল ভালো জায়গায় পড়ে এখন তার চিন্তা ভাবনা কিন্তু অনেক উন্নত থাকে এবং সে পড়াশোনা শেষ করেই সে এমন একটা চাকরিতে ঢুকতে যাবে সেখানে যদি সে দেখতে পায় যে তার আর্থিক অবস্থা বা যেই সেই যেই salary বা যেই আর্থিকভাবে যেই স্বাবলম্বী হওয়া উচিত সে যদি সেইটা সঠিক ভাবে

স্কুল কলেজ ভার্সিটি তে পড়াশোনা করে দেশের সম্পদ নষ্ট করে তারা কিন্তু বিদেশ চলে যাচ্ছে এই যে তাদেরকে যোগ্য জায়গায় তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে আমরা সাক্ষী রইলাম আমরা তো তাদেরকে না শিখিয়ে রাখতে পারি চাকরির বাজার

দুর্নীতির বিষয়টি দেখতে হবে আহ যাতে একটা শিক্ষার্থী যোগ্য শিক্ষার্থী যাতে বঞ্চিত না হয় চাকরির ক্ষেত্রে হ্যা উম যে প পরীক্ষা দিলো উম সে অনেক বিশাল mark পেল কিন্তু একটা শিক্ষার্থী কম mark পেয়ে যাতে অর্থের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে যাতে সে চাকরি পেয়ে যাবে আর যে বেশি mark পেয়েছে যার মেধা আছে সে পাবেনা এই গুলা খুবই গুরুত্ব দিয়ে দেখা উচিত আর আমাদের দেশের চাকরির যে পথগুলো খুবই সংকীর্ণ এগুলাকেও বাড়াতে হবে হম লোকবল সৃষ্টি করতে হবে চাকরি সৃষ্টি করতে হবে হম এগুলা করার মাধ্যমে কিন্তু এটা ঠেকানো সম্ভব বলে আমি মনে করি আর এইযে আমাদের দেখা যাচ্ছে যে একটা সতেরো যেই সাল দেখা যাচ্ছে যে বিদেশে যেয়ে কষ্টে অথবা অন্য দেশে যেয়ে কষ্টে পড়াশোনা শেষ করে, আমাদের দেশেও যদি সরকার চায় বা প্রশাসন চায় তাহলে কিন্তু সেই কর্ম সে তোরা কিন্তু তৈরী করতে পারিস, তৈরী করে আমরা সেই মেধাবী ছাত্রদেরকে সেই জায়গায় কর্মসংস্থানের ব্যবস্থা করে সেই মেধাটাকে আমরা দেশেই কাজে লাগাতে পারি আমরা যদি সেই

তৈরি করলেই হবেনা, সেই ক্ষেত্রে সেই পদের জন্য তাদের যে স্যালারি টা এটাও একটা নির্দিষ্ট একটা ভালো মানের একটা ভালো amount এর করতে হবে, নাহলে কিন্তু আমাদের চাকরির প্রত্যাশী যে সব মেধাবী student আছে তারা কিন্তু থাকতে চাইবে না, কারণ কম বেতনে এখন কিন্তু চাকরি পেলে যাচ্ছেনা, এখন সেই বাজার মূল্য দ্রব্যগুলোর যে উর্ধগতি জিনিসপত্রের যে দাম সে অনুযায়ী কিন্তু তাদের এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু বেতন দিতে হবে, নাহলে কিন্তু তারা ওই বাইরে যাওয়ার প্রবণতাটা তাদের মধ্যে থেকেই যাবে

এই দিকটাও কিন্তু দায়িত্বসহকারে দেখা উচিত বলে আমি মনে করি, হ্যা এই আর এই যে কিছুদিন আগে আমি তো একটা পেপার এ দেখছিলাম যে বাংলাদেশের সরকারি মানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর পোস্ট তিনলাখ বা তিনলাখ something post ফাঁকা রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে post ফাঁকা আবার দেখা যাচ্ছে যে এদিকে আমাদের হাজার হাজার বেকার কিন্তু পরে রয়েছে তারা মনে করছে post নেই, আসলে এই post গুলোতে সঠিকভাবে জনগণ, যারা মেধাবী যাদেরকে ওই post এ যাওয়া উচিত তাদেরকে কেন নিয়োগ দেয়া হলো হচ্ছেনা এটাই কিন্তু দুর্নীতির দুর্নীতির জন্যে এমন হচ্ছে না কি কারণে এই post গুলো কেন ফাঁকা রাখা হয়েছে এইভাবে ফাঁকা রাখলে তো উচিত না আমাদেরকে কি ব্যবস্থা নিলে এই post গুলো বা এই ছাত্রছাত্রীর ক্ষেত্রে যারা আমাদের যারা চাকরির প্রার্থী তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয় আপনি কি মনে করেন যে এই যে তিন লাখ, আপনি যেটা বললেন যে তিন লাখ ফাঁকা আছে এখন আমি আর আপনি তো এটা আহ বলতে পারবোনা যে exactly কি কারণে এই পদগুলো ফাঁকা আছে এটা এই কর্ম কমিশন বা এই এর সাথে যারা জড়িত তারাই ভালো বলতে পারে, তবে আমরা যেটা মন্তব্য করতে পারি বা যেটা আমরা বলতে পারি যে আহ হ্যা দুর্নীতি এই জিনিসটা কিন্তু আমরা মন্তব্য করতেই পার যেহেতু

সো এটা বলতে পারি যে এই কারণে হতে পারে আবার দেখা যাচ্ছে উম আহ যে

বিভিন্ন কারণ থাকে যে উম ওই পদের জন্য যারা যোগ্য নেই, কারণ যদি থাকতো তাহলে দেখা যাচ্ছে পদোন্নতির system টা ও হয়ে যেত আর এমনিতেও আমাদের দেশে কিন্তু পদোন্নতির system টা জব এর ক্ষেত্রে খুব কম কিন্তু এই এই দিকটা কিন্তু বাড়াইতে হবে যে পদোন্নতির যে দিকটা আছে এই দিকটা কিন্তু বাড়াইতে হবে তাহলে কি হবে যে একটা

যে একটা উম লোক বা একটা মানুষ একটা যবের আশায় আছে দীর্ঘদিন ধরে হ্যান তাদের কিন্তু পদোন্নতি দিয়ে উপরে পাঠানো যায় ফলে কিন্তু তার হ্যা পরবর্তিকেও পর্যায়ক্রমে নতুনরা কিন্তু পরীক্ষা দিয়ে ওই পদটা fill up করতে পারবে, কিন্তু নতুনদের কিন্তু একবারেই ওপরের পদে দেওয়া যাবেনা কারণ ওপরের পদে যেতে হলে একটা দক্ষতা লাগবে experience লাগবে

এই পতনগুলির সুবিধা থাকলে এই জিনিসটা হবে বলে আমি মনে করি আর সমস্যাটা হবেনা, হ্যা আর আমাদের যারা মনে করেন যে বেশ বেশি শিক্ষিত বলে না যারা কম শিক্ষিত S S C পাশ ইন্টার পাশ বা honours পড়তে পড়তে এমন, তাদেরকেও কিন্তু বেসরকারি বা সরকারি এইভাবে একটা কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করতে হবে তাহলে কিন্তু বেকার অনেক অংশেই কমে যাবে এই ক্ষেত্রে আমাদের এই যে বেসরকারি কোম্পানি বা বেসরকারি সংস্থা এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশের সে তার সমাজকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়ার জন্য, অবশ্যই

বিভিন্ন ধরণের যেসব প্রতিষ্ঠান আছে বা শিল্পপতি আছে, তারা কিন্তু চাইলেই অনেক প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ধরণের শিল্পপ্রতিষ্ঠান তৈরী করে কিন্তু যারা যেসব গরিব family র student বা হচ্ছে মানুষ আছে যারা বেকার বসে আছে তারা কিন্তু চাইলেই ওই জিনিসগুলা তৈরির মাধ্যমে তাদের কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে

আর শুধু কর্মসংস্থানের ব্যবস্থা করলেই হবেনা, আমাদের যেসব আহ ছেলেমেয়েরা আহ গ্রামে থাকে তারা কিন্তু চাইলেই কিন্তু চাষাবাদ বা বিভিন্ন রকমের হচ্ছে উম হাসমুরগির firm নানারকম কাজ করে কিন্তু তারা কর্মসংস্থান নিজেরাই নিজেরা কিন্তু তৈরী করে নিতে পারে

এটাও কিন্তু আমাদের ছাত্রদের মাথায় রাখা উচিত যে শুধু চাকরি করলেই হবেনা

শুধু চাকরি করে এই এই এই গুলো করলে কিন্তু মনে করি যে তারা একটা কর্মসংস্থানের মাধ্যমে এইরকম করে তাদের আর্থিক দিকটা স্বাবলম্বী করতে পারে নিজের চাইলেই হ্যা আর এখন এইযে আমাদের এখন দেখা যাচ্ছে যে সরাসরি বা উপস্থিত না থেকেও যেমন এখন online digital প্রযুক্তির যুগ এখন কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে এই ঘরে বসে অনেক কোম্পানি র কাজ বা বিদেশী কোম্পানি র কাজ যদি online ভিত্তিক যেইগুলো চাকরি আছে বা job আছে আমরা যদি মানে শিক্ষিত সমাজকে যদি এদিকে একটু অণুপ্রাণিত করি তাহলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে দেশের প্রতিও চাপ কমবে, বিদেশী অর্থ উপার্জন হবে বা আমরা ঘরে বসে বা স্বাচ্ছন্দভাবে অর্থ উপার্জন করতে পারি এইদিকে কিন্তু আমাদের শিক্ষিত সমাজকে মনোযোগ দেওয়া উচিত, অবশ্যই এখন কিন্তু freelancing এর মাধ্যমেই কিন্তু আমাদের দেশে বসেই দেশের শিক্ষার্থীরা

বাইরের দেশে কিন্তু কাজকর্ম চালিয়ে যাচ্ছে, করতে পারছে এতে করে তাদের আর্থিক যে দিকটা সেটাও হচ্ছে আবার দেশেও বৈদেশিক মুদ্রা উপার্জন হচ্ছে এটা তুমি গুরুত্বপূর্ণ একটা কথা বলছো এতে আমি তোমার সাথে একমত, হ্যা এখন যে আর যেগুলো দেখা যাচ্ছে যে অনেক চাকরির ক্ষেত্রে টাকাপয়সা বা সরকারের উদাসীনতার কারণে দেখা যাচ্ছে যে অনেকে

সেবাটা প্রদান করা যাচ্ছেনা, আমরা এই যে একদিকে লোকবল সংকট রে তার একদিকে আবার জনগণ চাকরি পাচ্ছেনা, না হলে যে সুগম ব্যবহার না করতে পারি ঠিক জায়গায় যদি এই জনগণকে ফাঁকা রাখছে আবার আমরা জনগণের চাকরি যে পাচ্ছেনা এইগুলো কিন্তু আমাদের ঠিকভাবে পর্যবেক্ষন করা উচিত সরকারের, যে আহ মন্তব্য গুলা আছে আমাদের

আর সরকার আর জেলাপ্রশাসক যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে, তাদের এইগুলা নজরদারি নেওয়া উচিত, যে আমাদের কোন কোন প্রতিষ্ঠানে কোন কোন জায়গায় আমাদের পথ শূন্য হয়ে যাচ্ছে

সেইগুলা নজরে রেখে যে উপযুক্ত সময়ে যদি সার্কুলার গুলা প্রকাশ করা হয় বা নিয়ম বিজ্ঞপ্তির মাধ্যমে হম পরীক্ষা নিরীক্ষা করে

এই এই এইপদগুলো শূন্য পদগুলো পূরণ করা সম্ভব এর জন্যও কিন্তু আমাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের কোথায় কখন ফাঁকা হচ্ছে সেই অনুযায়ী নিয়ম

চাকরির যে হচ্ছে যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু ভালো নাই, সেই জন্য দেখা যায় শিক্ষিত মানুষ যারা ভালো জায়গা থেকে পড়াশোনা করেছে তারা কিন্তু ঐ জায়গায় বেশিদিন থাকতে চায়না বা গ্রামাঞ্চলের দিকে তারা এই যে কর্মসংস্থান ব্যবস্থার করতেছেনা আমরা যদি এই এই যেখানে চাকরির ব্যবস্থা বা কর্মসংস্থানের যে জায়গাটা সে জায়গাটা যদি আমরা পরিস্কার করে অথবা জায়গাটার পরিবেশ যদি মানসম্মত করতে পারি তাহলে কিন্তু আরো মানুষ ভালো ভাবে স্বাচ্ছন্দভাবে কাজ করতে পারবে হ্যা অবশ্যই কারণ প্রত্যেকটা অঞ্চলে যদি আমরা সুযোগ সুবিধা ওখানকার যারা চাকরি করবেন তাদের থাকা খাওয়ার একটা সুব্যবস্থা রাখতে হবে হম নিরাপত্তার একটা ব্যবস্থা রাখতে হবে যে কর্মস্থানটা সেই স্থানটা সুন্দর করতে তৈরী করতে হবে, এইগুলা যদি করা যায় তাহলে আমার মনে হয়না যে এই সুযোগ সুবিধা পাইলে তারা সেখান থেকে transfer হয়ে শহরে দিকে বা অন্য কোথাও যাবে

হ্যা সেইটাই আর এই যে আমাদের যাক এই যে সর্বোপরি সর্বোপরি যেইটা বলা যায় যে হচ্ছে আমাদের এই যে চাকরির ক্ষেত্রে একটা ছাত্রের একটা ছাত্রের ইচ্ছায় থাকে যে চাকরি করা তাই আমাদের সরকারের উচিত যে চাকরির জন্যে একটা সঠিক পরিবেশের ব্যবস্থা করা যাতে আমরা জনগণ বা শিক্ষিত সমাজ ভালো একটা চাকরি পেতে পারে

এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা? এই তো অবস্থা চলতেছে দিনকাল কেমন যাচ্ছে তোমার? হম যাচ্ছে দিনকাল আর কেমন যাবে, পড়াশোনা শেষ করে এখন বাসায় বসে আছি এখন যে কিছু জমি আছে নিজের জায়গা জমি আছে এগুলোই আরকি পরিচর্যা করছি। তাই তুমি কি করছো নাকি? আমারও পড়াশোনা শেষ করে বাসাতে বসে আছি ভাবতেছি জমি জমা আবাদ সাবাদ করবো। খারাপ সময় চাষবাস করার চিন্তা ভাবনা আছে, পুকুর করার চিন্তা, জি আমার হচ্ছে অনেক আমি তো হচ্ছে চাষবাস এখন আমার জমি জায়গা অনেকই আছে অনেক জমিতে অনেক ফসল অনেক ধরনের ফসল আবাদ করছি, যেমন হচ্ছে যে, গম করছি যে এখন যে খেসারী হয় এখন যে মরশুম আরকি হচ্ছে শীতের সময় মসুর, খেসারী, গম তারপরে হচ্ছে এই যে ধনে ধনে তো অনেক, সময় হয় সবসময়ই হয় তাও হচ্ছে এখন শীতের ফসল এখন হচ্ছে ভালো হয় আরকি তো এগুলোই আমি এখন আবাদ করছি আরও পাশাপাশি হচ্ছে গরুর খামার আছে। দুইটা গরুর খামার আছে একটা হচ্ছে ষাঁড় গরু আর একটা হচ্ছে যে বগন গরু বগন মানে গাই গরু। তারপরে হচ্ছে অনেক কিছুই আছে যেমন হচ্ছে পুকুর আছে। বাগান আছে এগুলোই আরকি পরিচর্চা করছি। তা তুমি কি করছো নাকি এখন? আমারও তো ওই চিন্তা ধরনের আগাচ্ছি এতে, মাথার মাধ্যমে চলে আসে, তারপরে তোমার, কিছু তোমার আবার দূরাঅবস্থা কি রকম এখন? আমার যেমন তেমন অবস্থা অনেক ভালো এখন যে গমটা করেছি গমটা হচ্ছে গমটা কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু একটা কৃষি প্রধান দেশ। তাই আশি শতাংশ কৃষির ওপর নির্ভরশীল আমাদের যে বাংলাদেশটা এটা এখন বর্তমানে গমটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় গম বা ধান দুইটাই। গম থেকে কিন্তু আমরা রুটি পাউরুটি বিস্কুট চানাচুর এগুলো কিন্তু অনেক কিছুই আমাদের কিন্তু গম থেকে আমরা পাই তা শুধু হচ্ছে গম থেকে বললে ভুল হবে আরও যব আছে সাথে, এগুলো আরকি পাই এগুলো হচ্ছে গমটা আবাদ করতে কিন্তু অনেক কষ্ট হয় কষ্ট আমরা সবাই জানি যে কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলেনা বাংলায় প্রবাদ আছে এটা সবাই জানে, তে হচ্ছে এখন গমটা আবাদ করছি গমটা এখন বর্তমানে ভালোই হয়েছে ছোটবেলা বপন করার পর আমরা এটা হচ্ছে বপন করি গমটা বপন করতে হয় কিন্তু হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। এটা বপন করার পর কিন্তু সেচ দেওয়া লাগে তারপরে হচ্ছে যে সারটা কিন্তু প্রয়োগ করা লাগে, সার প্রয়োগ না করলে কিন্তু, হয়না এখন আমরা কিন্তু কীটনাশক টা বেশি ব্যবহার করি, কীটনাশকের কারণে কিন্তু জমির উর্বরতা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তাই না?

জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের কিন্তু জৈবসার যা আমাদের যে গরু বা গবাদিপশু থেকে যে পদার্থটা আসে এটা হচ্ছে তোমরা কিন্তু জৈবসার, তৈরি করি যেমন যে এটাও কিন্তু তৈরি করতে হয় যে হচ্ছে এক জায়গায় খনন করে মাটিতে সার যে গোবর যে আমরা যে গরুর যে মলমুত্রটা আছে এটা, এনে একজায়গায় পা পালা দিতে হয় কি আর পালা দিয়ে এটা কিন্তু হচ্ছে ওর ওপর আবার শায়লা দিতে হয় তাছাড়া যে বৃষ্টি, এটা আসবে বৃষ্টিটা ওর ওপর পড়লে যে হচ্ছে লাল একটা পদার্থ আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে কিন্তু হচ্ছে যে মূল জিনিসটা সেটা কিন্তু ওটাই যে লাল পদার্থটা আছে সেটাই হচ্ছে মূল জিনিস, এটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে গোবর মানে জৈবসার টার কিন্তু value থাকবে না আরকি এক্ষেত্রে অবশ্যই ওপরে আগে ছাউনি দিতে হবে। ছাউনি টাউনি দিয়ে এটা হচ্ছে সুন্দরভাবে, এটা তোর রেখে তারপরে মাটির মতো হবে তখন এনে জমিতে আরকি ছিটায় দিতে হবে তাহলে জমির উর্বরতাও তো রক্ষা ঠিক ভাবে থাকবে, জমির ফসলটাও কিন্তু ভালো হবে। একবার দিলেই প্রায় দুই বছর অনেক ভালো মাপের ফসল হয় তাও রাসায়নিক সারটা কিন্তু ব্যবহার করা লাগে, তো এই এখন যেমন আমরা হচ্ছে পানি দিলাম, পানি টানি দেওয়ার পর কিন্তু সার অবশ্যই প্রয়োগ করতে হবে তাছাড়া কিন্তু যদি যত বড়ো গাছ থাকবে তার চেয়ে একটু সামান্য বড়ো হবে কিন্তু অতটা কিন্তু বড়ো হবে না। এক্ষেত্রে রাসায়নিক সারটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটাও দিতে হবে। যে কীটনাশকের যে অবস্থা যে কীটনাশক কিন্তু এখন খুবই খারাপ অবস্থা, অনেক ভেজাল, এখন কিন্তু কীটনাশকের ভিতর অনেক ভেজাল, যেমন সাধারনত vitamin দিতে গেলে কিন্তু আগে যে vitamin গুলো ছিল ঐগুলো কিন্তু অনেকমাত্র ভালো ছিল এখন বর্তমানে ওর মধ্যে অনেক, রাসায়নিক সার মার দিয়ে ওটা কিন্তু হচ্ছে ভেজাল করে ফেলতেছে তাই না।

জৈব সার টার দিয়ে রাসায়নিক সার দিয়ে এগুলো কিন্তু বর্তমানে কিন্তু ভালই হয়েছে আরকি এখন,

অনেকটা মানে আমাদের এদিকে যেরকম পান পাতার কোন আবাদ নাই।

লক্ষ্য রাখাও একটু কষ্টকর কিন্তু কারণ পান পাতার জন্য চারিদিকে গাছ লাগানোর পরে ছাউনি দেওয়া লাগে, পান পাতার ওপরে ছাউনি দেওয়া লাগে নিচে ছাউনি দেওয়া লাগে পান পাতা আবার ছাউনি জায়গাতে ভালো হয়।

জি জি পান পাতা পান পাতা বাগান আমাদের নানীদের অবশ্য় ছিল পান পাতার বাগান। ওখানে কিন্তু অবশ্য যে সারিবদ্ধভাবে যে লাগায়া লাগতে হয় লাগিয়ে তারপরে হচ্ছে যে, আসতে বড়ো হয় তারপরে কিন্তু ওর সাথে পাটসুলা যে আমরা পাট থেকে যে পাট কিন্তু আমাদের একটা সোনালী আঁশ বাংলাদেশের, এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস এই যে পাট থেকে যে যে, পাট বিন আনার পরে যে পাট কাঠিটা হয় এটা কিন্তু আমাদের পানের যে বরজ আছে ওই বরজের ওখানেই কিন্তু বেঁধে বেঁধে দিতে হয় তাহলেই কিন্তু হয়, ওপরে আবার সেই পাট কাঠি দিয়েই কিন্তু আবার ছাউনি দিতে হয় তাছাড়া কিন্তু, সম্ভব না কোন ভাবেই এটা হচ্ছে যদি রোদ হয় তাহলে কিন্তু পাতাটা শুকিয়ে যাবে বা হচ্ছে শক্ত হয়ে যাবে, সেটা কিন্তু এখন ভাল হবে না।

পান পাতা টা কোন মরশুমে ভালো হয়? পান পাতাটা অবশ্য পান পাতাটা যে শীতের মরশুমেও কিন্তু অনেক ভালো হয় পান পাতা অনেক সময়ই লাগানো যায় মানে যখন লাগাবেন তখনই কিন্তু পান পাতাটা সবসময়ই হয় এই জিনিসটা আরকি,

খেঁজুর খেঁজুর বাগানও কিন্তু আছে আমাদের, আমাদের যে যে বিলাতি খেঁজুর আছে বিলাতি খেঁজুরের চাষ কিন্তু সাধরণত বাংলাদেশে ওই ভাবে হয়না বিদেশ থেকে আনা হয়েছে অনেক, কোন গাছই এখন হচ্ছে যে গাছটাকে কিন্তু খুব পরিশ্রম করে কিন্তু আসতে আসতে এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সাধারণত কিন্তু একটা ফসল, তিন মাস লাগে কিন্তু এই গাছটা এই গাছটা তৈরি করতে কিন্তু অনেক মানে দুই থেকে তিন বছর পর্যন্ত সময় লাগে কিন্তু যে ফলটা ধরবে ফলটা তৈরি করতে হল এতে, কঠোর পরিশ্রম করা লাগে এই গাছটার ওপরে তাহলেই কিন্তু আমরা সেই ফলটা পাই জি সাধারনত এই খেঁজুরের কিন্তু আমাদের হচ্ছে রমজান মাসে কিন্তু খুবই একটা চাহিদা থাকে, সেই সময় যদি আমরা যে মানে আরকি যোগান করে রেখে সেই সময় যদি আমরা বিক্রি করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক লাভজনক হয় এটা খুব, বেশি পরিমাপক কিন্তু রাসায়নিক সার টার প্রয়োগ করা হয়না সাধারণত এটা অল্প রাসায়নিক সার দিলেই কিন্তু হয় অনেক আবার যে জৈবিক সার আছে জৈবিক সার দিলে গাছটাও উর্বর থাকে জমিটাও উর্বর থাকে, আশপাশের সবগুলোই উর্বর থাকে সাধারনত যে আরেকটা যেমন আমাদের এখন আম বাগান এখন হচ্ছে প্রায় এখন ফেব্রুয়ারী মাস কিন্তু পরে গেছে এখন কিন্তু আমের মুকুল হয়েছে, এখন কিন্তু আমাদের আম বাগানটায় যে অবস্থা বর্তমানে অনেক জঙ্গলের অবস্থা এখন কিন্তু পরিষ্কার করে গাছের গোড়াটা কিন্তু কোবতে হবে, কোবায়ে এখন সার মার প্রয়োগ করে,

এখন তাই পোকামাকড় এখন পোকামাকড় কিন্তু বেশি মাত্রায় বাংলাদেশে বাংলাদেশের যে অবস্থা পোকামাকড়ের কারণে কিন্তু আরকি, এটাই হচ্ছে কীটনাশকটা কিন্তু ব্যবহার করাই লাগে তাই না? কীটনাশক ব্যবহার করাই লাগে, এক্ষেত্রে কীটনাশক ব্যবহার করে গাছটাকে সুন্দর করে আমরা যদি সাধারনত কিন্তু বাংলাদেশে দেখি যা হচ্ছে যত বাগান আছে কোন বাগানেই কিন্তু হচ্ছে গাছে হচ্ছে, গোড়ায় পানি দেয় কিন্তু গাছের পাতায় পানি দেয় না, গাছের পাতায় এখন সাধারণত এই সময়টায় কিন্তু বৃষ্টিপাত অনেক কম হয়, এক্ষেত্রে এখন যদি আমরা হচ্ছে যে প্রতিটা বাগানে যে, পানি যে যেভাবে আমরা কীটনাশক দিই সেইভাবে যদি আমরা পানি ছিটিয়ে দিই তাহলে কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে যে ফলটা আসবে ফলটা সুন্দর আসবে তারপরে হচ্ছে ফলটা ভালো হবে পোকামাকড় দমন হবে।

হ্যাঁ আপনার কি বাগান টাগান আছে নাকি কোনো? হ্যাঁ আমার কিছু ড্রাগনের বাগান আছে আর ড্রাগনের ভেতর, ওর চারা আমরা যখন লাগাই তখন আমরা তিনহাত কিংবা চারহাত বড়ো বড়ো হচ্ছে ড্রাগন ফলের গাছ লাগাই।

হম যে জায়গাটা থাকে তিন চার হাত সেটায় মাঝখানে মাঝখানে যদি আমরা যদি স্ট্রবেরী গাছটা লাগতে পারি সেক্ষেত্রে আমরা অনেক লাভজনক হবো কারণ স্ট্রবেরীর,

সেই গাছটা হচ্ছে একেবারে ছোট এবং ফলটা অনেক বেশি হয় কারণ ফলটা হচ্ছে আমরা এটা বারোমাসই পাবো আরকি কারণ স্ট্রবেরী গাছ ছয়মাস পর থেকে ফল ধরা শুরু করে ফুল ধরা শুরু করে। এবং আমরা একদিক থেকে ফল বিক্রি করতে পারবো অন্যদিক থেকে হচ্ছে আমরা যে ফল টা ধরবে ফুলটা ধরবে ফলের থেকে ফুলটা ফুলের থেকে আবার ফল হবে এবং আমরা এটা প্রত্যেক মাসে বিক্রি করতে পারবো। কারণ একদিক থেকে আমরা যে ফলটা পাকে সেটা বিক্রি করতে পারবো, তারপর হচ্ছে যে ফলটা আবার running ফল ধরে আবার ফুলও ধরে কিন্তু running মানে একটা গাছে তিনরকম ধরে ফুল ফল এবং পাকা ফল একসাথেই থাকে। যখন বিক্রি করি তখন প্রায় সাতশো থেকে আঠশো গ্রাম কিংবা এক কেজি পর্যন্ত কিন্তু ফল পাওয়া যায় প্রত্যেক মাসে মাসে এবং এই ফলের যে দামটা এখন প্রায় চোদ্দোশো থেকে পনেরোশো টাকা কেজি চলতেছে। এইটার থেকে যদি আমার যদি কিছু কয়েক হাজার যদি আমি স্ট্রবেরী গাছ লাগাইতে পারি সেক্ষত্রে কিন্তু আমি মাসে মাসে profit বলে একটা টাকাটা পাব এবং আমরা ড্রাগনের যে season টা আছে ড্রাগন যদি সেসময় ধরে, সেক্ষেত্রে কি হবে ড্রাগনও বিক্রি করতে পারতেছি এদিকে হচ্ছে আবার স্ট্রবেরী ফলটাও বিক্রি করতে পারতেছি সেক্ষেত্রে কিন্তু আমি অনেক লাভজনক হতে পারবো সেইক্ষেত্রে।

এবং আমার আরও ইচ্ছা আছে যে একটা পুকুর করার পুকুরে মাছ চাষ করার ইচ্ছা আছে, এবার পুকুরে যদি আমি একটা পুকুর নিই এবং পুকুরের side এ যদি আমি কোন লিপাই ঘাস লাগাইতে পারি, কিংবা কলা গাছ যদি লাগাইতে পারি লিপাই ঘাসটা যেটা আছে সেটা হচ্ছে আমার গরুর যে আমার খামারটা আছে সেই গরুর কাজে আমার লাগাইতে পারবো। সেতো আমার ঘাসটা তো আমার বাইরে থেকে কেনা লাগতেছে না সেটা আমি আমার নিজের উদ্যোগে যেটা করছি সেইখান থেকেই আমার গরুর খাবারটা হয়ে যাচ্ছে এবং গরুর যে, গোবরটা আছে সেটা দিয়েও কিন্তু আমি বাসায় জ্বালানীর কাজে ব্যবহার করতে পারতাসি এবং জৈব সার হিসাবেও ব্যবহার করতে পারতেসি আমরা গোবর থেকে যে গোবরটা গরু থেকে যে গোবরটা আসে সেটা কিন্তু আমরা, gass যদি তৈরি করতে পারি সেইক্ষেত্রে কিন্তু আমাদের gas টা বাইরে থেকে আর কেনা লাগতেছে না সেটা জ্বালানী হিসাবে আমরা ব্যবহার করতে পারতেছি সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক লাভজনক হচ্ছি এখন তারপরেও, আমাদের এইভাবে আগায় যেতে হবে আস্তে আস্তে সবকিছু যদি ঠিকভাবে আমরা করতে পারি সেক্ষেত্রে যদি আমাদের দেশের প্রতি এইভাবে উদ্যোগটা তৈরি হয়ে যদি আমরা বেকারত্বটা দূর করতেও পারি সেইক্ষেত্রেও আমাদের জন্য লাভজনক হবে। আচ্ছা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, পরবর্তীতে আবার কোন একসময় আমাদের কথা হবে। আল্লাহ হাফিস।

আর বলিস না এই তো lockdown শেষ হলো, মানে কি যে শান্তি পেয়েছি বিশ্বাস কর এতো বিরক্তি লাগছিল এই lockdown এ কিছু দিন থেকে মনে হচ্ছিলো যাতে কোথাও পালিয়ে যাই। সেতো স্বাভাবিক গো বিরক্তিকর জিনিস একটা।

আমার তো খুব ভালো লাগছে জানিস বিশ্বাস কর? এই যে lockdown টা শেষ হলো, এবার সবকিছু দোকান বাজার খুলে গেছে। আমার সবথেকে মজা লাগছে যে আমি কলেজ যেতে পারবো। এতদিন থেকে মানে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়নি না? মনটা কেমনই যেন লাগছিলো। ধর সেই যে মজা করা গুলো মজা করা গুলোতো একদম ঘুচিয়ে গেছিল, কিছু বুঝতেই পারছিলাম না। তো যার তুই বল কেমন lockdown এ কি করলি না করলি একটু গল্প শোনা? আমিও শুনছি শুনি তারপর তোকে আমি শোনাবো যে কি কি করেছিলাম? আমি তেমন কিছুই করিনি, আমি lockdown হওয়ার কিছুদিন আগে দিদির কাছে গেছিলাম। দিয়ে দিদির কাছ থেকে এসে মানে কলকাতা থেকে এসে শুনছি যে, কলকাতায় lockdown. আমি আগে lockdown মানে Lockdown তো প্রথম শুনলাম যে এরকম ব্যাপার খবরে খুব দেখাচ্ছে। যে মা বাবাকে বললাম যে, বলছে ভালো হলো তুই চলে এলি নাহলে আটকে যেতিস। দিয়ে আমি তখন তো আমাদের এখানে হয়নি lockdown. দিয়ে বেড়িয়েছি